ও ইয়ালাইকুমস-সালাম

আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা? এইতো আমার অবস্থা বুঝলে কি মোটামুটি আছি নাটোরে শহরাঞ্চলে আছি বুজতেই তো পারছো দেশের পরিবেশ পরিস্থিতি কেমন তো সবমিলাই মোটামুটি

আমাদের তো আরও

রাজনীতির দিক থেকে আরও তো বেশি ভেজাল অবস্থা মানে বলার মতোন ই না কোনোকিছু কেমন একটা পরিবেশ

কারন দেখা যাচ্ছে যে বর্তমান যে সরকার আর বর্তমান যে রাজনীতি সবকিছু মিলাই একটা দুর্নীতিগ্রস্থ দেশে পরিনত হয়েছে । আসলে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি ঠিকই কিন্তু আমরা গণতান্ত্রিক দেশে যে সুযোগ সুবিধা মানে গণতন্ত্র বলে আমাদের দেশে কোনও কিছুই নেই গণতন্ত্রের যে মৌলিক অধিকারগুলো আছে গণতন্ত্রের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে ভোটাধিকার যেটা সবার জন্য খুবই প্রয়োজনিও একটা বিষয় তারপরে বাকস্বাধীনতা এই দুটার একটাও আমরা স্বাধীন ভাবে পালন করতে পারছি না এর মাধমে দেখা যাচ্ছে দেশের গণতন্ত্র প্রাই ধংস হয়ে যাচ্ছে কারণ একটা দেশের গণতন্ত্রের প্রথম ধাপ ই হলোও ভোটাধিকার তো মানুষের দেখা যাছে যে ভোটাধিকার তাই হরন করে নিচ্ছে ওই ভোটাধিকারের দেখা যাছে যে মানুষ ভোট দিতে পাচ্ছে না আপনার কিছুদিন আগে দেখলেন না বগুরার দিকে কি হলো বগুরা তে টো ভোট টা হোলো কিছুদিন আগে

উম মানে সরকার দলীয় একজন সরকারের অধিনস্থ একজন দাঁড়াই ছিল তো সেখানকার ভোটের পরিবেশ বা প্রেক্ষাপট দেখলাম সবকিছু ই দেখলাম শুনলাম এখানে দেখেন যে hero alarm কিন্তু একটা ভালও মানের মানে publicity পাইছিল এবং সে অনেক মানুষের ভোট পেয়েছে। এখানে দেখাচ্ছে যে ভোট টা কোনও রকম হলও সে কিন্তু সবাই জানে সে জিতবে কিন্তু দেখা যাছে যে এইখানে যে সরকার দলিও লোক আছে যে প্রার্থী আছে সে কিন্তু শেষ মুহূর্তে এসে জিতে গেলো ফলাফল মানে সংখ্যা গরিষ্ঠতা hero alarm পেলেও দেখা যাছে জন সমর্থন জনমত কিন্তু এখানে দেখা যাছে যে সরকার দলিও যে সরকার অধিনস্থ হয়ে যে ভোটে দাড়াইছিল সে কিন্তু শেষে সফলতা অর্জন পেল সুফল পেলো কিন্তু আসলে এটা সুফল বলাও ঠিক না কুফল হ্যাঁ কারণ সব জায়গাই দুর্নীতি রাজনিতিকর পরিবেশের কারণে এটাই হচ্ছে এইজন্য আর কি ভোট ছুরি হচ্ছে ওখানকার পরিবেশে নাকি শুধু হম হুম ওখানকার পরিস্থিতি যে আসলে বাংলাদেশ digitalization হয়ে যাচ্ছে বর্তমান সরকার বলছে কি যে digitalization প্রমান করার জন্য দেখা যাচ্ছে ওখানকার ভোটের জন্য আগে তো মানুষ ballot পেপারে ballot বাক্সে ভোট দিতো আর কি কাগজ কলমে এখানে চুরির কোনও মাধ্যাম থাকতো না কিন্তু বর্তমান সরকার দেখা যাছে যে digitaligatition হম digital বাংলাদেশ গড়ার লক্ষে ভোটাধিকার যে system টা সেটা সম্পূর্ণ টাই পরিবর্তন করে দিচ্ছে যেমন মানে ওখানে EVM চালু করেছে আসলে দেখা যাছে EVM ভোট দিতে গেলে আপনি মনে করে যে অন্য একটা মার্কা তে ভোট দিতে যাচ্ছেন তারপরেও সরকার দলীয় যে মার্কা থাকে সেটাতে ভোট উঠে যাচ্ছে এটা হচ্ছে তো আসলে ভোট চুরির একটা উত্তম মাধ্যম তো এইভাবে দুর্নীতি করে রাজনীতির মানে নিজেদের যে দলিও একটা ক্ষমতা সেইটাতে করে সেইখানে যে hero alarm কে হারিয়া দেওয়া হলও মানে নির্বাচন তো শেষ পর্যন্ত সে বর্জন করতে চাইল ফলাফল তো এটা আসলে ঠিক না এরকম একটা পরিবেশ চলমান রাজনীতির মধ্যে আসলে এইগুল আসলেই একদম ঠিক না তো এই বিষয়ে আপনি কি মনে করেন হম অবশ্যই দেখলাম দেখলাম যে সেখানে hero alarm সবগুলোতে ই আরকি পাশ করেছে শুনলাম কিন্তু result result এর হচ্ছে আধ ঘণ্টা আগে

প্রতিষ্ঠাতা সেটাকে আর কেও বাংলাদেশে প্রেক্ষাপটে এরকমই চলে আস্তেসে আস্তেআস্তে তারপরেও বিভিন্ন জাইগায় বিভিন্ন খানে সব জাইগায় তে এইভাবেই চলতেছে কোনও রাজনীতি বলতে গেলে এখন অন্যরকম একটা বিষয় যেখানে আপনি তেল মারতে পারবেন বেশি বেশি রাজনীতিটা হয়ে গেছে এরকম তেল মারতে পারলে ই ভালো তেল না মারতে পারলে ই খারাপ

তারা মানে সমাজের কোনও অধিপত্তি বা সমাজের আধিপত্য বিস্তার করতে পারছে না তো এগুলো আসলেই যে দুর্নীতি বা রাজনীতিকর চাপ রাজনীতিকর পরিবেশ পরিস্থিতি এগুলার কারণে কিন্তু এ ধরেনর বিষয় গুলো আর বর্তমান বাংলাদেশ কিন্তু দুর্নীতির দিক দিয়ে এশিয়ার একটা যে সারভূমি ছিল এটার মধ্যে এক number এ উঠে গেছে তারপরে যে এই যে আপনার গোটা বিশ্বের survey তে তিন number এ আছে দুর্নীতির দিক দিয়ে আসলে এই দুর্নীতি গুলো তো মানে কোথা থেকে সৃষ্টি হয় দুর্নীতির সৃষ্টি মানে মাধ্যমই তো হচ্ছে দেখা যাচ্ছে যে সরকার আসলে একটা দেশের সরকার যদি চাই দেশকে সুস্থ ভাবে পরিচালনা করতে কিন্তু ইচ্ছা করলে পারে কিন্তু সেই সরকার দলীয় যারা থাকে সরকারের আমালা যারা মন্ত্রি বা বলেন আরও যারা থাকে তারা কিন্তু দেখাচ্ছে দুর্নীতি সঙ্গে অনেক মানুষ সব দিক থেকে যুক্ত হচ্ছে তারপরেও সরকার দলীয় প্রধানরা কোনও কিছুই বলতেসেনা বা প্রশাসন ও তাদের তাদের করে নিয়েছে তো এই কারণে দ্যাখাচ্ছে যে দুর্নীতির প্রবনতা টা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর এগুলা সবই সবকিছু ই হচ্ছে রাজনীতির কারণ আসলে এখন আমাদের বর্তমান বাংলাদেশ এর প্রেক্ষাপট টা এমন হয়ে গেছে যে আগে যে রকম যে রাজার আমল এ

রাজনীতির পাপে তারা এমন একটা situation create করে রাখসে যে তারা একনায়কতন্ত্র শাসন চালাচ্ছে এটা শোষণ করছে শাসন না তো এটার মাধ্যমে তারা জনগণকে শোষণ এর মানে নির্যাতন এর মধ্যে নিয়ে শিকার করসে আর কি তো দ্যাখাচ্ছে যে তারা রাজার মতো দেশ চালাইতে চাই যে কোনও ভোট থাকবে না গণতন্ত্র থাকবে না আমি দেশের প্রধান আমি যা বলব তাই তো এই বিষয়ে আপনি কি মনে করছেন এখন হম এখন সেরকম ই চলতেসে রাজনীতিতে এখন দলীয় সরকার গুলো টিকে থাকার জন্য এখন অনেক ধরনের ব্যাবস্থা পনাই চালাচ্ছে তাদের তো টিকে থাকা লাগবে না হলে তো সারা দেশে সে টিকতে পারবে না এখন এরকম হয়েছে দেশের রাজনীতিটা আর আমাদের local যে রাজনীতি গুলো সেগুলো main college সেগুলো suppose একটা

বাদবাকি টা তারপর রাস্তার কাজ হয় সেই ক্ষেত্রে রাস্তা টা হবে কি করে দশ কোটি টাকা tender হলে তিন কোটি টাকাই যদি রাস্তা করতে লাগে তাইলে আর সেটা কি সম্ভব হবে চলে আসতেছে রাজনীতিটা কিন্তু আপনার কিছু বলার নাই যদি আপনি কিছু বলতে যান সেখানে আপনি ওখানে মার খাবেন সেখান থেকে ধরেন সব জাইগাতে টাকা টা ভাগ যাচ্ছে আপনি বলেন প্রসাসনের কাছে ওই টাকা টা ভাগ যাচ্ছে সেটাতে আপনি ব্যাক্তিরা সাধারন মতো জাইগা কি করতে পারবেন

আমরা বলি যে সরকার করতেসে আসলে এরকম টাও না সরকার তো নিয়ন্ত্রক সরকার নিয়ন্ত্রন করবে যে এরকম সরকার কিন্তু যাই হচ্ছে একটা রাস্তার project মানে ইয়ে দিচ্ছে যে ষোলো কোটি বা বিশ কোটি আর পরে এরা যে tender টা ছাড়সে এটা মন্ত্রনালয়ে আসছে মন্ত্রনালয়ে মন্ত্রীরা এখান থেকে আবার মনে করে যে দুই চার কোটি টাকা খেয়ে নিচ্ছে তারপরে যারা তারপরের ধাপে তাদের কাছে আসছে তারা আবার দুই চার কোটি টাকা খাচ্ছে এভাবে দ্যাখা যাচ্ছে যে ধাপে ধাপে আস্তে গিয়ে উম মনে করেন ষোল কোটির ইয়ে tender দ্যাখা যাচ্ছে যে দশ কোটি তে হ্যাঁ কোনও রকম আসছে এই ধাপে ধাপে খেতে গিয়ে দুর্নীতির কারণে তো এইটার কাজ দ্যাখাচ্ছে আবার contractor labour এরাও কিন্তু চুরি করতেসে এভাবে দ্যাখা যাচ্ছে যে ষোলো কোটির রাস্তা হয়ে যাচ্ছে কিন্তু পাঁচ কোটি তে তো সেইখানে এই রাস্তার যদি

একেবারে direct এসে দেখছে না এখানে engineer আরও যারা থাকে সাধারনত মানে কর্মচারী বৃন্দ সরকারদের মানে সরকারি সবাই এটা কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষ করা তাদের দায়িত্ব কর্তব্য কিন্তু তারা report ও কিন্তু ওইভাবে করে submit ও করছে কিন্তু দ্যাখা যাচ্ছে যে উম দুর্নীতির কারণে কাজ সেই ভালো মানের হচ্ছে না মানে ভালো মানের কাজ হচ্ছে না হ্যাঁ তো এগুলো সব ই রাজনীতির প্রেক্ষাপটে আবার এখানে যদি কেউ কোনও কিছু সাধারন জনগন যদি কোনও কিছু বলতে যাই তাহলে সাধারন জনগণের উপর নানান ধরেনর নির্যাতন চলা হচ্ছে সেইক্ষেত্রে দ্যাখাচ্ছে সাধারন জনগন ও বুঝে সহ্য করে যাচ্ছে কারণ এটা রাজনীতিকর একটা তাদের চাল ও বলা চলে এভাবে তারা শোষণ করে যাচ্ছে প্রতিনিয়ত আসলে দ্যাখাচ্ছে বাংলাদেশের যারা গরিব আছে তারা কিন্তু দিন দিন মানে গরিব ই হচ্ছে বিশেষ করে কৃষক বা নিম্ন শ্রেণির মানুষ যারা আছে তারা আর যারা বড়লোক তারা এভাবে গরিবদের শোষণ শাসন করেই কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠচ্ছে বড়োলোক হয়ে যাচ্ছে হম তো আপনি এই বিষয় গুলো কি ভাবে দেখছেন হম ঠিকই বলছেন যারা গরিব আছে তারা গরিব ই থেকে যাচ্ছে যারা বড়লোক আছে তারা আস্তে আস্তে আরও বেশি বড়লোক হয়ে যাচ্ছে এখনকার রাজনীতি টা এরকম এরকম ই হয়ে দাঁড়াচ্ছে আপনি যতো পাম্প মারতে পারবেন ততো আপনি একটি নেতার কাছে ভালো হইতে পারবেন সত্যি কথা বলবেন সেটাই নেতার গায়ে বেধে যাবে উল্টা আপনাকেই আবার ভাগ দিতে হবে তারপরে বিরক্ত হয়ই বেশি সেক্ষেত্রে আপনি নেতাকে যতো তেল মারতে পারবেন ততো ধরেন ভালো থাকবেন একটা তে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন বা বলতে চাইছেন আমিও আপনার সঙ্গে একমত যে আপনি যে বলছেন যে একটা নেতার আসলে চামচামি করতে হবে তার আনুগত্য হয়ে থাকতে হবে সে যা বলবে তার কথা গুলো প্রতিনিয়ত শুনতে হবে হ্যাঁ তার বিরুদ্দে যদি আপনি কোনও কিছু বলেন বা কোনও কিছু বলতে চান তাহলে কিন্তু আপনি তার কাছে খারাপ হয়ে যাচ্ছেন আর খারাপ হলে আপনি তার বিরুদ্দে চলে যাচ্ছেন এই রকম একটা তার মধ্যে মনোভাব আসছে তখন কিন্তু আপনার দিকে সুর চোখে তাকাবে না সে আপনার মানে যতটা দূরে রাখা সম্ভব আপনাকে সেই চেষ্টা গুলোই করবে তো আসলে বিষয় গুলো এইভাবে হচ্ছে আর এর পিছনে মুল কারণটাই হলো কিন্তু রাজনীতি politics সবকিছুর একটাই কারণ politics তো আমরা যাই হোক তো আর কথা না বাড়াই তো আপনি ভালো থাকেন আবার কথা হবে আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আপনি ভালো থাকেন ভালো থাকি সালামালেকুম জানলার কাছে washroom টির নতুন রূপের সাহায্যে সাধারণ মানুষ এর কাছে ঢাকা আছে cold drinks এনে এনে জানলার কাছে washroom টি নরম রোদের সাহায্যে সাধারণ মানুষ এর কাছে বড়ো বড়ো garden গুলো ফাঁকা আছে পরিস্কার সাদা কাপড়ে garden গুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কি রসদ লুকিয়ে আছে কিন্তু তারাই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারাই ঠিক জানেন ভাতের পাতে বিভিন্ন লঙ্কা এবং তার সাথে সুন্দর একটু হলেও সালপাতায়ে ছুঁয়ে গিয়ে লুকোনো সম্পদ শুধুমুধু পাকা পেঁপে গুলো গাছের নিচ্ছে পাকছে না আলাদা কুল পায়ে ওগুলো কাজে আজ কোনটা পাতে আসবে শুধু আঠেরোর টানে জের লাগে বাংলার এক বিধবা মহিলা হাতে রান্না কে তিন বিঘা লোক কবে সেই ভাতের hotel শুরু করেছিলেন আর কোনো করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না তবে ভাতে ভাতে শুধুমুধু মনে পড়ে অনেক কিছু শুধু সেবার যখুন কুলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন তারা এতদিন ঘিরে রাগ তো তাদের সুযোগ সুবিধা ঠিক মতো আদায়ে করে নিয়ে যেতো তারাই এখুন সায়ের মতো সরে যাচ্ছে স্বামী জুয়া আর মদের নেশা এতদিন যাদের হাত পকেটে পর্যন্ত বিক্রি করার সায় দিয়েছিল তাদের আর দেখা গেল না বড়ো একটা একটাও কোনো খুলনা থেকে মাঝে মাঝে দায়েরা এসে খোঁজখবর নিয়ে যেতো মা পোটলা বেচে তাকে তো পাতের স্টিল এ মুড়ি বাড়ি সজনে ডাটা চুইঝাল তারপর সেটা বন্ধ হলো যুদ্ধ্য বাধলো ভাইদের অনেক মিলিমিস কোনো একদিন সকাল বেলায় গায়ের থেকে পালিয়ে আসা একদল লোকের কথায় জানতে পারলাম পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারিরা মা বাংলাদেশের পতাকা যেদিন উড়লো হিন্দু বলয়ে নিচের ঘরে ঝাড় দিয়ে উনুন ধরালেন বাড়াবে ভাঁড়ারে চাল ছিল বাড়ন্ত ছেলে মেয়ে গুলো খিদের জ্বালায় তারস্বরে কাঁদছিল বারান্দায় দাড়িয়েছিলো রাস্তায় মাছওয়ালীর শেষ এ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল

ও মেলায় বোতল গুলো হেব্বি বড়ো বড়ো এক লিটারের বোতল এবং দুটো তিনটে এই বাড়িতে দিয়ে যাবো তিনটে ওই বাড়িতে নিয়ে রেখে দেবো নিয়ে যাবো আছ যদি offer টা থাকে তো ছেলে মেয়ে গুলো খিদের জ্বালায় তারস্বরে কাঁদছিলো ও গুলোনা fridge এ রাখলে খুব সুন্দর লাগে crystal এর বোতল একটি গুঁতো পেতে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে আর শরীর চলবে না মাজি দিন দুবেলা হো এ না কিছু বলিনি তোদের queen এর বাড়িতে অতিথিরা কোনোদিন না আসে দেয়নি একটু বেশ রেশমির দেয়া টাকাটা আঁচলে বাঁধলো উনি চাপালো এক হাড়ি জল ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুরে ঘুম পাড়িয়ে এসে বোরো ছেলেকে সামনের মুদিখানার দোকানে খির খির দরজা খুলে নিজের বাড়ির পিছনের বাগান থেকে নিয়ে এলো সবে কচি পাতা আসা কুমড়োর শাক গাছে পাকা লংকা সাস নিয়ে এমনি পুরোনো বাড়ি ছেলেটা পাতলা অনেকদিন পরে যত্ন করে ধুয়ে সেই কবে কার প্রাচীন এখুনো সর্ষে দেয়নি সিল আর নোরা রাধেন সব সময়ে প্রেরণা থেকে পাঠানো মা এর শেষ সর্ষে টুকু বেটে ফেলে ইন্দ্র বেলায় অল্প খানের মধ্যে এই ভাবে কড়াইতে জল এর কোনোটাতে সবুজ ঘন কোনো শাকের উপর আজলের ছড়িয়ে দিলে শেষ কয়লার আঁচে টক বক ঘন্ধে যত্ন করে খাওয়ালেন আঁচলে থেকে রেশমি কে যত্ন করে খাওয়ালেন পয়সা দিতে গেলে নেবেন না বলে ও একিরকম বাজে ছেলের নজর আগেই খাবো রোজ পয়সা দেবো নাকি তোমায় ওটা তুমি রেখে দাও রশ্মি সেই যে গেল পরের দিন সে এলো আরো তিন জনকে নিয়ে সেই ভাবে আস্তে আস্তে বাদুড়ের সবাই এসে খাওয়া শুরু করলো নিন্দুকলের নিচের ঘরে একজন ওড়িশা থেকে এলো ধনঞ্জয়া কেউ তাকে ডাকল না

বুঝতে পারতেন না কোনোদিন ও এমন কি গায়ে পরে অপমানটাও অনেক ছোট বেলায় বাড়ির মাঠে ডায়ান হারিকেন জলীয় একশো সময়ের তোলে পোড়ানো যাবি কখন অতি বাস্ত গল্প করতেন তখন শিউরে উঠতো ইন্দুবালা দ্বারা দিন কাজ করেতে মানুষ গুলো নাওয়া নেই খাওয়া নেই অন্ধ সেই রাত বেরি তুমি বেরোবে সেখানে আছে তা তামার তোমার ভালো লাগে গল্প গুলো ইন্দো বেলা রাতে স্বপ্ন দেখতো তিনি সেই কৃষ্ণ গায়ে দাসের মতো পিচুবড়া হয়ে হয়ে রাম চোখ বন্ধ করে আছে ইন্দুবালা চোখ খুললে সক্কলে যদি চলে যাই চোদ্দ গুষ্ঠি কঠিন ভাবে কেন যে পাস শাশুড়ি বাঙালি মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন সেই সময়ে বুঝতে পারিনি ইন্দুবালা অনেক পরে বলেছিলেন কিন্তু সেই গুলো গল্পের লোক রটে বলে অনেকটা হতেন না তার হোটেল এ ইন্দ্রর আজ নোয়ে সাক্ষাৎ অন্নপূর্ণা বকবক করে ফোন তা ফণী নেই গন্ধ মানে এই বাড়িটা হম অনেকদিন পরে বাড়িতে চলে গেলেন না হইলে তার ভাঁড়ারে শাশুড়ি থাকা কালীন সবাই ব্যাস্ত হলেন হল রাতের ট্রেন ইন্দুবালার জীবনে তার এই অপরিনিও হয়নি তখনো বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিন তার কাকু কাকীর কথা মনে পড়েছিল বাড়ি থেকে লাল চেল্লি পরে গায়ে ভর্তি সোনা নিয়ে চলে আসার সময়ে মনে পড়েছিল ইচ্ছেমতির কথা গ্রামের পাসের বড়ো হাল ধরে পুকুরটার কথা সবার কথা বেশ নরম করে ইন্দুপালের ছল ছল করে গঙ্গায় ডুব দিয়েছিলেন বিড় বিড় করে বলেছিলেন ভাই দেখো ইছামতি কপোতাক্ষের হল দারের পুকুর মাস ছয়ের মধ্যে বড়ো ছেলে পেতে এলে মন্দের পাত্র গুলি শাশুড়ি অসুস্থ হলাম বুড়ি খিটখিটে হলেও বৌ এর নিন্দা অন্য লোকের সামনে কোনো দিন সহ্য করতে পারেন না তারপরে সবাবতোই শিমা বসবেন ইন্দুবালা খাল ধরে পুকুর পাঁচজনের মধ্যে বড় ছেলে পেতে এলো গঙ্গার পাথ চুকলো শাশুড়িও অসুস্থ হলেন বুড়ি খিটখিটে হলেও বৌ এর নিন্দা অন্য লোকের সামনে করেছে কোনোদিন সহ্য করতে পারতেন না তাই মুখের উপর জবাব দিতেন ঠাম্মা শিখেছিলেন ও পারের রান্না আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে চিৎকার চেচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে ওপারের রান্না ওপারের রান্না যেখানে মিষ্টত্বর অভাবে ছিলো এপারে এসে সেগুলোতে একটু একটু মিষ্টি পড়লো আর ওই এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচালঙ্কা বাটা এল বড়ির ঝাল এল চুইঝালের গন্ধ এলো মৌরীর ফোরণ এল সারাবাড়ি মো মো করতে প্রয়েজে হলো কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়ে ছিলেন সসরিতকে ইন্দু চুপচাপ বসে আছিস বাবা ইন্দু বলা সব থেকে ভাত আর ডাল এই বিছানার সাথে মিশিয়ে মিশিয়ে দেয়া হরি কোটা জানিয়ে লোকের ভেবে খাইয়ে পড়িয়ে সুখে রাখিস বোন তোর দুটো আছে মরা মানুষের